আহ কাটছে এবং স্যালন টা ভেতরটা খুবই সুন্দর।

এইগুলো রয়েছে এবং এই হোটেল -এর মানুষ কেদারনাথ এ যাওয়ার--

চারচাকা দু চাকা লরি বাস ।

আহ কাতলা মাছ রুইমাছ পাবদা মাছ --

এছাড়াও কিছু সামুদ্রিক মাছও রয়েছে--

এটি একটি হস্ত শিল্প মেলা হাতের তৈরী যেসমস্ত কাজ--

এটি একটি মুদিখানা দোকান।

অল গ্রেড বাস বিসকুট চা-আ-ল ডা-আ-ল--

এবং এইখানে অনকে ধরণের বাস রয়েছে এসি ননএসি সমস্ত রকমের বাস পাওয়া যায়।

খুব এই দরকার শুধু মাত্র তারাই পরিষেবা নিতে পারে।

এখানে অনেকে মানুষ এসেছেন খেলা দেখতে--

তো এখানে অনেক মানুষে এই কিন্তু খেলায় অংশগ্রহন করেছে।

যা ভারী সুন্দর এবং দেখে মনে হচ্ছে আ খুব--

এইটি একটি পার্ক এর ছবি। পার্ক -এর চারিদিকটা ফুল গাছ দিয়ে ভরা।

এখানে নানা রকমের ফুল গাছ রয়েছে এবং ফুল গাছগুলো বেশ সুন্দর ।

ও নদীর উপর থেকে যে ব্রিজ টা গেছে--

এবং ডেকোরেশন করা সাজিয়া তোলা হয়েছে এখনো পর্য্যন্ত--

এইখানে মটন বিরিয়ানি রয়েছে-এ--

দূরে একটি জন বসতি দেখা যাচ্ছে।

করা হয় এবং চারিদিকটা খুব সুন্দর করে বাঁধানো--

এইখানে খেলোয়াড়রা এক সঙ্গে বসে নিজেদের মধ্যে কথবকথন সারছে।

গ্রামের ভেতরে এটি একটি ডাক ঘর যেটা--

তাই এই খানে একটি ছোট্ট অনুষ্ঠান তারা আয়োজন করেছে।

এবং এইখানে অনকে মানুষ আসেন নিজের সময় কাটান ফটো তোলেন।

আ- চলে যাচ্ছে সেটা দেখার জন্য ব্যাঙ ও পাশে রয়েছে মাঠ ।

তেজ পাতা এই সমস্ত দিয়ে--

দেখানোর চেষ্টা করছে ঘর করেছে তারা--